এবং অনেকগুলি চেয়ারও রাখা আসে এবং এর সামোনে একটি মোটরসাইকেলও রাখা আসে।

এখানে একটি দুকান দেখতে পাচ্ছি দুকানের ভিতরে অনেকগুলি টিভিও রাখা আসে।

গুলি লোকও দেখতে পেয়েসি এবং একটি মোটর সাইকেলও রয়েস--

এবং একটি লোকের চে এর পাশে দিয়ে পাশ দিয়ে হেঁটে যাচ্চে।

এখানে একটি গর দেখতে পাচ্চি।

এর ভিতরে অনেকগুলি গাল ফুলও রয়েসে এবং এর পাশে অনেকগুলি চেয়ারও রাখা আসে।

অনেকগুলি স্যান্ডেলও দেখতে পাওয়া যাচ্ছে।

ঘরের ভিতরে একটি চারচাকাওয়ালা গাড়িও রয়েছে এবং এর পাশে দুইজন লোকও রয়েছে।

এর পাশে অনেকগুলি গ্যাসও দেখতে পাওয়া যাচ্ছে এবং এর উপরে একটি সাইনবোর্ডও--

একানে দেখতে পাচ্ছি একটি বিল্ডিং ।

বিল্ডিংটি বানানো হচ্ছে এবং এই বিল্ডিংটি অনেক বড়।

এই বিল্ডিং য়ের সামোনে একটি সাইনবোর্ড ও লাগানো রয়েসে এবং একজন লোকও রয়েসে এবং একটি চেয়ার ও দেখতে পাচ্ছি।

একানে একটি দুকানের বিতর দেখতে পাচ্ছি।

উপরের খাতাগুলি দিস্তা এবং নীচের খাতা এবং নীচের খাতা এবং বই রাখা রয়েসে।

এখানে একটি অনেক বড়ো বিল্ডিং রয়েসে।

এই বিল্ডিংটি দেখতে অনেক সুন্দর এবং এর পাশে ফুলও রয়েছে।

এখানে একটি লাল কালারের বালটিও দেখতে পাওয়া যাচ্ছে।

একটি রয়েসে এ_টি_এম এব এবং একটি রয়েসে সি_এস_সি এবং এর সামনে একটি চা এ মোটরসাইকেল রয়েসে।

এখানে একটি রাস্তা দেখতে পাচ্ছি।

দুকানের ভিতরে অনেকগুলি জিনিস রয়েসে এবং এর ভিতরে দুইটি লুকও রয়েসে।

ওই দুকানের উপরে অনেকগুলি লাইটও জ্বালানো রয়েসে এবং এর উপরে একটি সাইনবোর্ডও লাগানো রয়েস--

হোটেলের ভিতরে অনেকগুলি চেয়ার রয়েসে।

গেইটের পাশে অনেকগুলি ফুলও রাখা আসে একানে দৃশ্যটি অনেক সুন্দর দেখা যা--

এই চুড়িগুলি অনেক অনেক কালারের রয়েসে।

এখানে একটি পাথর দিয়ে বানানো গর রয়েসে এবং একটি দরজাও রয়েসে।

এর পাশে একটি গাসও রয়েসে।

এর পাশে একটি ফ্রিজও রয়েছে এবং টেবিলের উপরে একটি জগও রাখা আছে এবং এর পাশে একটি বিস্কুটের ডিব্বাও রয়ে--

একানে অনেকগুলো লুইক দেখতে পাচ্ছি।

অনেক অনেক ফুন বেলুন দিয়ে সাজানো রয়েসে সাদা কালারের এবং নীল কালারের বেলুন দিয়ে সাজানো রয়েসে।

রাস্তার পাশে অনেকগুলি লোক রয়েছে এবং দুইটি লোক হেঁটে যাচ্ছে।

বিল্ডিং য়ের পাশে অনেকগুলি গাছ রয়েসে এবং একটি বিদ্যুতিক লাইনও রয়েসে ।

এখানে অনেকগুলি ফুল দেখতে পাচ্ছি।

ফুলগুলি হলুদ কালারের এবং অনেক সুন্দর ফুলগুলি।

এবং এর মইধ্যে একটি লাল কালারেরও ফুল রয়েছে।

অনেকগুলি ফুল একসাথেও দেকতে অনেক বালো লাগছে।

সে দোকানের ভিতরে অনেকগুলি কাপড় রাখা আসে অনেক অনেক কালারের।

টিভির পাশে একটি লুকও দেখতে পাওয়া যাচ্ছে।

অনেক সুন্দর দেখ সবকিছু অনেক সুন্দর দেখতে।

এখানে একটি ওষুধের দোকানের ভিতর দেখতে পাচ্চি।

রাস্তার সামোনে একটি গরও রয়েছে এবং গরের সামোনে অনেকগুলি গাসও রয়েসে ।

এখানে দৃশ্যটি দেখতে অনেক ভালো লাগসে অনেক সুন্দর।

একানে একটি দুকান দেখতে পাচ্ছি দুকানের ভিতরে অনেকগুলি জিনিস রয়েসে এবং এর সামোনে একটি ডাস্টবিনও রয়েসে।

একানে একটি ফুলবাগান দেখতে পাওয়া যাচ্চে ফুলবাগানের পাশে একটি গাছ পাওয়া যা--